কে টচ এ সেটিং কনফিগার করার এই টিউটোরিয়ালে স্বাগত জানাই
এই টিউটোরিয়ালে আমরা শিখব যে প্রশিক্ষণ মাত্রা পরিবর্তন করা
টাইপিং গতি সামঞ্জস্য করা
শর্টকাট কীজ কনফিগার করা
টুলবার কনফিগার করা
টাইপিং ম্যাট্রিক্স দেখা
এখানে আমরা উবুন্টু লিনাক্স 1110 এ কে টচ 171 ব্যবহার করছি
চলুন কে টচ খোলা যাক
আমরা লেভেল 1 এ আছি
পরবর্তী স্তরে যাওয়া যাক যা হল 2
প্রশিক্ষণ স্তর 2 এ বাড়ানোর জন্য লেভেল ফীল্ডের আগে উপরী ত্রিকোণ চিনহের উপর টিপুন
লক্ষ্য করুনকি হয় যখন আমরা স্তর 2 এ বদলাই
টিচার্স লাইন এর অক্ষর বদলাই
নিউ ক্যারাক্টারসহ আইএন থিস লেভেল ক্ষেত্রের ভিতরে প্রদর্শিত নতুন অক্ষর দেখুন
এটিও বদলে গেছে
এটি অক্ষর যা নির্বাচিত স্তরের জন্য অভ্যেস করতে হবে
এখন টাইপিং শুরু করুন
এখন একটি অক্ষর লিখি যা টিচার্স লাইন এ দেখানো হয়নি
স্টুডেন্টস লাইন লাল এ বদলে যায়
এবং আপনি কি দেখেন
কারেক্টনেস ক্ষেত্রে প্রদর্শিত শতাংশ হ্রাস পায়
ব্যাকস্পেস টিপুন এবং ভুল মুছে দিন
এখন ট্রেইনিং বিকল্পগুলি নির্ধারিত করা শিখি
ট্রেইনিং অপশনস কি
ট্রেইনিং অপশনস এর ব্যবহার আমরা টাইপিং গতি এবং শুদ্ধির টাইপিং শুদ্ধির শতাংশ পরামিতি পরিবর্তনের জন্য করি
কোনো নির্দিষ্ট স্তরে লিখিত রেখার সংখ্যাকেও আমরা নির্ধারিত করতে পারি
মুখ্য মেনু থেকে সেটিংস বাছুন এবং কনফিগার ক্টাচ এ টিপুন
কনফিগার ক্টাচ ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
কনফিগার ক্টাচ ডায়লগ বাক্সের বাম প্যানেল থেকে ট্রেইনিং অপশনস এ টিপুন
ডান প্যানেল এখন ট্রেইনিং অপশনস প্রদর্শন করে
টাইপিং স্পিড কারেক্টনেস এবং ওয়ার্কলোড এর জন্য ঊর্ধ্ব সীমা নির্ধারিত করুন
লিমিটস টো ইনক্রিজ a লেভেল এর নীচে টাইপিং স্পিড কে 120 ক্যারাক্টারসহ পের মিনিউট কারেক্টনেস কে 85 অবশেষে ওয়ার্কলোড কে 1 নির্ধারিত করুন
এর মানে হল আমাদের প্রতিটি স্তরে শুধু একটি রেখা পূরণ করা দরকার
তারপর আমরা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী স্তরে চলে যাবো
যদি আপনি একটি স্তর সম্পূর্ণ করেই পরবর্তী স্তরে যেতে চান তাহলে কমপ্লিট হোল ট্রেইনিং লেভেল বেফোর প্রসিডিং বাক্স যাচাই করুন
টাইপিং স্পিড এবং কারেক্টনেস এর জন্য নিম্ন সীমা নির্ধারিত করুন
লিমিটস টো ডিক্রিজ a লেভেল এর নীচে টাইপিং স্পিড কে 60 ক্যারাক্টারসহ পের মিনিউট এবং কারেক্টনেস কে 60 তে নির্ধারিত করুন
রিমেম্বার লেভেল ফোর নেক্সট প্রোগ্রাম বাক্স যাচাই করুন
অ্যাপলি এ টিপুন
ওক তে টিপুন
আমরা যা পরিবর্তন করেছি তখনই প্রয়োগ হবে যখন নতুন সেশন শুরু করব
স্টার্ট নিউ সেশন এ টিপুন এবং কীপ কারেন্ট লেভেল নির্বাচন করুন
আবার লেখা শুরু করুন
লক্ষ্য করুন যে শুরুতে গতি 0
যেই আমরা লিখি এটি বৃদ্ধি বা হ্রাস পায়
পাউস সেশন এ টিপুন
যখন আমরা বিরতি নেই টাইপিং গতি একই গণনায় রয়ে যায়
আবার টাইপিং শুরু করুন
যেই গতি 60 এর কম হয় লক্ষ্য করুন যে স্পিড এর আগে লাল বৃত্ত চমকায়
এটি নির্দেশ করে যে গতি নিম্ন সীমা যা গতির জন্য 60 নির্ধারিত করেছি তার থেকে কমে গেছে
এখন সংখ্যা 4 লিখুন যা টিচার্স লাইন এ প্রদর্শন করা হয়নি
স্টুডেন্টস লাইন লাল হয়ে যায়
পারসেন্টেজ ওএফ থে কারেক্টনেস ও কমে যায়
আপনি কি টিচার্স লাইন এ দেওয়া অক্ষর বা অক্ষর সমূহের মাঝে শূণ্যস্থান দেখতে পাচ্ছেন
এখন এই শব্দের পর আমি স্পেস বার টিপব না
স্টুডেন্টস লাইন আবার লাল হয়ে গেছে
এর অর্থ হল যে স্পেসেসগুলি ও সঠিকভাবে লেখা উচিত
স্টুডেন্টস লাইন এ একটি সম্পূর্ণ রেখা টাইপ করুন এবং তারপর Enter টিপুন
স্তর 3 তে বদলে গেছে
স্তর 3 তে কেন বদলেছে
এর কারণ হল আমরা ওয়ার্কলোড 1 নির্ধারিত করেছি
অতএব যখন আমরা স্তর 2 এর একটি রেখা সম্পূর্ণ করি এবং Enter টিপি আমরা পরবর্তী স্তরে চলে যাই
লক্ষ্য করুন যে টিচার্স লাইন এ নতুন অক্ষর প্রদর্শিত হয়েছে
আপনি কি আপনার টাইপিং সেশনের প্রাপ্তাঙ্ক জানতে চান
লেকচার স্ট্যাটিসটিকস এ টিপুন
ট্রেইনিং স্ট্যাটিসটিকস ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
টাব্স এ টিপুন এবং দেখুন যে প্রত্যেকে কি নির্দেশ করে
কারেন্ট ট্রেইনিং সেশন এ টিপুন
এটি জেনারেল স্ট্যাটিসটিকস এর বিবরণ দেয় টাইপিং এর গতি নির্ভুলতা এবং অক্ষরের বিবরণ যার উপর ধ্যান দেওয়া দরকার
কারেন্ট লেভেল স্ট্যাটিসটিকস ট্যাব কারেন্ট ট্রেইনিং সেশন ট্যাবে প্রদর্শিত বিবরণের মতই বিবরণ দেয়
মনিটর প্রোগ্রেস ট্যাব আপনার টাইপিং অগ্রগতির চিত্রীয় বিবরণ দেয়
এই ডায়ালগ বাক্স বন্ধ করুন
আপনি নিজের শর্টকাট কিস ও বানাতে পারেন
শর্টকাট কিস কি
শর্টকাট কিস দুই বা অধিক কিস এর সমূহ যা মেনু বিকল্পের জায়গায় কীবোর্ড থেকে টিপতে পারেন
লেকচার স্ট্যাটিসটিকস দেখার জন্য শর্টকাট কিস কনফিগার করুন
মুখ্য মেনু থেকে সেটিংস কনফিগার শর্ট কাটস এ টিপুন
কনফিগার শর্ট কাটস ক্টাচ ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
সার্চ বাক্সে লেকচার স্ট্যাটিসটিকস প্রবিষ্ট করুন
লেকচার স্ট্যাটিসটিকস এ টিপুন কাস্টম বাছুন এবং নোন এ টিপুন
আইকন ইনপুট এ বদলে যায়
এখন কীবোর্ড থেকে SHIFT এন্ড A কিজ একসাথে টিপুন
লক্ষ্য করুন আইকন এখন অক্ষর Shift A প্রদর্শিত করে
ওক তে টিপুন
এখন Shift এন্ড A কিজ একসাথে টিপুন
ট্রেইনিং স্ট্যাটিসটিকস ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
প্রস্থানের জন্য ক্লোজ টিপুন
কে টচ আপনাকে টুলবার কনফিগার করারও অনুমতি দেয়
ধরি যে আমরা কুইট ক্টাচ কমান্ড আইকন রূপে প্রদর্শন করতে চাই
মুখ্য মেনুতে সেটিংস এ টিপুন কনফিগার টুলবার্স এ টিপুন
থে কনফিগার টুলবার্স ক্টাচ ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
বাম প্যানেলে বিকল্প তালিকা থেকে কুইট আইকন নির্বাচন করুন
এতে ডাবল ক্লিক করুন
আইকন ডান প্যানেলে সরে যায়
অ্যাপলি এ টিপুন এবং তারপর ওক টিপুন
কুইট আইকন এখন কে টচ উইন্ডোতে প্রদর্শিত হয়
এর সাথেই আমরা কে টচ টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা অভ্যেস স্তর বদলানো টাইপিং এর গতি এবং নির্ভুলতা নিরীক্ষণ করা শিখেছি
আমরা কীবোর্ড শর্টকাট এবং টুলবার কনফিগার করাও শিখেছি
এখন নির্দেশিত কাজ
কনফিগার ক্টাচ এর নীচে ওয়ার্কলোড কে 2 এ বদলান
কমপ্লিট হোল ট্রেইনিং লেভেল বেফোর প্রসিডিং বাক্স যাচাই করুন
এখন নতুন টাইপিং সেশন শুরু করুন এবং টাইপিং অভ্যেস করুন
অবশেষে আপনার লেকচার স্ট্যাটিসটিকস যাচাই করুন
নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন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
আরো বিস্তারিত জানার জন্য কনট্যাক্ট আত স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ তে যোগযোগ করুন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
এই সম্বন্ধে আরও তথ্য httpspoken tutorialorgnmeict ইন্ট্রো ওয়েবসাইটে উপলব্ধ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ